লাল কালার এর শার্ট পরা এবং নীল কালার এর প্যান্ট পরা একটি ছেলে চ-সানগ্লাস পড়ে দাঁড়িয়ে আছে। তার তার হাতে একটি ঘড়ি আছে।

যার মধ্যে হোটেলটির নাম রয়েছে হোটেল রেড ভেলভেট । নিচে ইলেকট্রনিক্স গ্রেট ইস্টার্ন এবং তাতে অনেক কোম্পানি এর এড রয়েছে।

দূরে একজন লোক আছে বলে দেখা যাচ্ছে গেট এর সামনে একটা দরজা রয়েছে দরজাটা কিছুটা কাচ বসানো এবং উপরে যে সাইনবোর্ড এ আছে সেটি হলুদ রঙের তার ওপরই সার্জিক্যাল কথাটি লেখা আছে।

এটা কোন একটা হসপিটাল -এর গ্রাউন্ড যেখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে এবং ঠিক তার বাঁদিকে ছোট্ট একটা বিল্ডিং রয়েছে হলুদ রঙের যার উপরে লেখা রয়েছে অফিস ।

ছবিতে দেখা যাচ্ছে এটি একটি ভীম ইউ.পি.আই. -এর অ্যাম লেমিনেশন করা লোগো ট্যাগ যেখানে দেখা যাচ্ছে লোগো ট্যাগে মহেন্দ্র সিং ধোনির এ-এটির অ্যাড দিচ্ছেন।

ও অনেক গুলো লাইট লাগানো আছে এবং তাতে কমলা প্রত্যেক পিলার এ কমলা রঙের বর্ডার দেওয়া আছে এবং দেয়ালটি সবুজ রং করানো আছ--

ছবিটি কোন একটি চার্চের দৃশ্য বোঝাচ্ছে যেখানে চার্চের পাদ্রীরা কোন শপথ গ্রহণ করাচ্ছেন এবং আরো কিছু পাদ্রি সামনে দাঁড়িয়ে আছেন এবং চার্চটি পিঙ্ক কালারের ।